আমি দেখতে পাচ্ছি একটি বড় বারান্দায় সকলে মিলে একত্রিত হয়ে খেতে বসেছে।

এটি একটি হসপিটালের জরুরি বিভাগ।

মাঠের চারপাশে সবুজ গাছপালা দিয়ে ঘেরা .

মাঠের মধ্যে বাঁদিকে ও ডান দিকে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে.

আমি একটি বাচ্চাদের স্কুল দেখতে পাচ্ছি।

এই স্কুল ঘরের দেওয়ালে বিভিন্ন জ্ঞানীগুণী মানুষদের চিত্র অঙ্কিত রয়েছে.

বাজার সাধারণত লোকজনের ভিড়ে জমায়েত থাকে কিন্তু এখানে যে পরিবেশটি আছে সেটি উৎশৃঙ্খল নয় .

ট্রের মধ্যে দুটো কফি কাপ রয়েছে .]

এই কলেজের প্রবেশপথের ডান দিকে একটি বড় গাছ এবং কয়েকটি ছোট ছোট গাছ রয়েছে.

দোকানের মধ্যে একটি ফ্যান রয়েছে এবং একটি চেয়ার রয়েছে।

দোকানে অনলাইনের মাধ্যমে পেমেন্টের ব্যবস্থাও আছে.

জিমের ভেতরে উ উ নানা ধরনের ব ব্যায়ামের সরঞ্জাম রাখা আছে।

আমি বড় একটি খোলা ঘর দেখতে পাচ্ছি সেখানে কয়েকটি চেয়ার রাখা আছে.

এই বসার ঘরটির সামনে দুটি হচ্ছে গাছ রাখা আছে যেখানে মটরে পাইপ দিয়ে জল দেওয়া হচ্ছে.

মাঠটি রংবেরঙের ফুল দিয়ে ঘিরে থাকার কারণে মাঠটির সৌন্দর্য খুবই অসাধারণ দেখাচ্ছে মাঠটিতে বেগুনি ও হলুদ রঙের ফুল ফুটে আছে.

আমি একটি হাইরোড দেখতে পাচ্ছি যেখানে কতগুলি টোটো সারিবদ্ধ ভাবে যাতায়াত করছে।

আমি একটি বড় হাই রোড দেখতে পাচ্ছি যেখানে পাশাপাশি দুটো অটো রয়েছে।

গ্লোবাল ডায়াগনস্টিকসের প্রবেশপথে কয়েকজন লোক দাঁড়িয়ে কথাবার্তা বলছে.

এখানে একটি উৎসব উপলক্ষে কয়েকজন মানুষ এখানে ঘুরতে এসেছে।

গেটের সামনে কয়েকটি মোম প্রজ্জ্বলিত রয়েছে কেউবা ছবি তুলছে কেউবা দাঁড়িয়ে আছে.

এই পেট্রোল পাম্পের পেছনের দিকে একটি বড়ো গাড়ি আছে।

এখানে একটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে স্বাস্থ্য কেন্দ্রের বাঁ দিকে একটি বড় গাছ রয়েছে.

চায়ের দোকানের বাইরে একটি ছেলে দাঁড়িয়ে আছে কোন কিছু নেওয়ার জন্য.

শিক্ষক মহাশয় তাদের কোন বিষয়ে পরামর্শ দান করছেন এখানে.

কয়েকজন বাচ্চা ছেলে একত্রিত হয়ে পতাকা ধরে আছে এবং একটি মেয়ে শাড়ি পড়ে বীণা ধরে বসে আছে.

আমি একটি গাড়ির শোরুমের চিত্র দেখতে পাচ্ছি যেখানে কতগুলি স্কুটি এবং বাইক সাজানো রয়েছে .

এখানে একটি হল ঘর রয়েছে।

হল ঘরে এক পাশে একটি বৃদ্ধ লোক চেয়ার নিয়ে টেবিল পেতে বসে একটি মহিলার কাছ থেকে বিভিন্ন তথ্য যাচাই করছে এবং লিখছে ।

আমি একটি যোগা ক্লাসের ছবি দেখতে পাচ্ছি।

সকল ছাত্র-ছাত্রী একত্রিত হয়ে সারিবদ্ধভাবে ব্যায়াম করছে।

যিনি ব্যায়াম শিখাচ্ছেন সেই শিক্ষিকার পেছনে একটি জলের ট্যাঙ্ক রয়েছে .

আমি একটি বড়ো মাঠ দেখতে পাচ্ছি।

এটা একটি রাধা কৃষ্ণের মূর্তি।

এই মূর্তিটির পেছনে বিভিন্ন ধরনের ফটো রয়েছে.

পৌরসভার সামনের দিকে একটি মহাপুরুষের মূর্তি এবং বিভিন্ন গাছগাছালি রয়েছে.

পুরসভার বাইরের দিকে একটি গাড়ি রাখা আছে এবং তার পাশে একটি জলের ট্যাঙ্ক রয়েছে.

ব্যায়ামের নানা ধরনের উপকরণ রয়েছে যেগুলি ব্যায়ামের পক্ষে উপযোগী।

আমি একটি ডায়গনস্টিক সেন্টার দেখতে পাচ্ছি যার নাম স্টার ইমাজিং সেন্টার ।

এখানে একটি মাঠ রয়েছে মাঠের চারপাশে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে.

আমি এখানে একটি পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি .